পাশাপাশি একটা প্রতিষ্ঠান দাড় করালে সেখানে আরও কয়েকজন মানুষ সেখানে কর্ম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। নিজের কর্মসংস্থান হল পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারল। এক্ষেত্রে কিন্তু জন মানে উম বেকারত্বের হার কিন্তু কমে যাচ্ছে। এই এই এই ধরনের উদ্যোগগুলো ব্যবহার করে। বাংলাদেশে বিভিন্ন institute তৈরি হচ্ছে একেকজনে বিশেষ করে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে ধরনের institute গুলো হচ্ছে এগুলোতে কিন্তু কারিগরি বিভিন্ন কি বলে ওটাকে যে এগুলা কারিগরি জ্ঞানগুলাকে ওখানে কিন্তু উদ্যোক্তা গ্রহনের ক্ষেত্রে যদি বলা যায় সেটাও কিন্তু ওখান থেকেই তৈরি হচ্ছে। তো সবারই উচিত পড়াশুনার পাশাপাশি নিজের জন্য কিছু একটা করা। নিজের উদ্যোগে কিছু একটা করা। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। আগের ঐযে চাকরির বাজারে যে ধরনের পড়াশুনাগুলো করতে হয় এত basic strong থাকা মানে বিশেষ করে যে ধরনের মানে বাংলাদেশে দেখা যাচ্ছে মাসে অনেকগুলাই circular আসতেছে পর মানে একদম যে লোক নিচ্ছে না তা নয় কিন্তু নিচ্ছে সীমিত সংখ্যক লোক নিচ্ছে কিন্তু বাংলাদেশে উহ educational মানে education এর অনেক মানুষ যতগুলো মানে তাদের যোগ্যতা আছে কিন্তু তারা সঠিক মূল্যায়ন না পাওয়ার ফলে কিন্তু চাকরিতে join করতে পারতেসে না। এগুলো কিন্তু উম এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার যদি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করে বিভিন্ন মাধ্যমে বেকার যারা আছে শিক্ষিত সমাজে যারা বেকার ভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য যদি আলাদা আলাদা মানে যাদের qualification যেরকম সেরকম ভাবে যদি কোনও উদ্যোগ গ্রহন করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ্তাইমানে এধরনের সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনার কি মনে হয়? আমার এইটাই মনে হয় কারণ বাংলাদেশে এখন বেকারত্বের হার অনেক বেশি কারণ একটা যদি সরকার কোনও circular দেয় একটা পদের সাকুল্যে মনে করেন যে পাঁচ হাজা দশ হাজার বিশ হাজার কইরা লোক আবেদন করে কিন্তু লোক নেয় খুব কম সংখ্যক তিন হাজার কি দুই হাজার। হ্যাঁ হ্যাঁ তা তো আগে থেকে হ্যা হ্যাঁ হ্যাঁ এটা ভালো বলেছেন। এজন্য আমাদের এই প্রতিযোগিতা এটা তো একটা প্রতিযোগিতা হচ্ছে ভালো মানের একটা প্রতিযোগিতা হচ্ছে এতগুলো মানুষের মধ্যে এদিকে সীমিত সংখ্যক আহ seat যেগুলো ফাঁকা থাকে এখানে নিজেকে প্রমান করার জন্য যে ধরনের হম যে preparation গুলো নেওয়া দরকার পড়াশুনা educational পড়াশুনার পাশাপাশি কিন্তু এই preparation গুলো আমাদের আগে থেকেই নেওয়া জরুরি বলে আমি মনে করি। আপনার কি মনে হয়? আমার এখন inter complete করার পর থেকেই সরকারি অনেকগুলা চাকরির জন্য আবেদন করা যায় তো সবার উচিত যে inter complete করার পর job এর জন্য try করা বা

সেগুলর জন্য নতুন নতুন বই পড়া বা নতুন নতুন কিছু জানা। তো এইটা জানা থাকে ভবিষ্যতে যখন চাকরি হয় তখন এই সমস্যাটা হয়না। হ্যা হ্যাঁ তা তো অবশ্যই। কিন্তু এখন দেখা যাচ্ছে বৈষয়িক মহামারি করোনা কালিন যে সময়ের মধ্য দিয়ে আমরা গেলাম। এটা তো আমাদের জন্য অনেকটাই মানে খারাপ সময় পার করে এসেছি। বিপর্যস্ত অবস্থা দিয়ে গিয়েছিলাম আমরা। যার ফলে কিন্তু পড়াশুনাও অনেকটা পিছিয়ে গেছে। তার পাশাপাশি মানে সরকারি বিভিন্ন উদ্যোগগুলো যারা যেগুলো ছিল ওগুলো ও স্থগিত হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে অনেকের বয়স মানে সরকারি চাকরির বয়স সীমা যেটুক ছিল সেটাও শেষ হয়ে গেছে। এজন্য কিন্তু মানে বাংলাদেশের অবস্থাটা আরও

এই সম্পর্কে আরও বিশেশভাবে নজরদারি কর্মসংস্থানের ব্যাবস্থাগুল উম ভালভাবে গ্রহন করলে পাশাপাশি যারা বিভিন্ন আহ মানে sector এ ছিল মানে এখন তো বর্তমানে তারা চাকরি হারান অবস্থায় আছে। তারা যদি পুনরায় তাদের সেই কর্মসংস্থান কর্মসংস্থানের মধ্যে যদি join করতে পারে তাহলে অনেকটাই বেকার বেকারত্বের হার কমে যাবে তখন তাদের সমৃদ্ধি আশা করা যাবে বলে আমি মনে করি।

হ্যা হ্যাঁ যদি এই sector যারা বর্তমানে বিভিন্ন sector বিশেষ করে garments তারপরে এ ধরনের যে যে বেসরকারি এর হম বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে তাদের কর্মসংস্থানগুলো হারিয়ে ফেলেছে। এই হচ্ছে অবস্থা এই সবের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তো আপ্নু আপনার সাথে এ ব্যাপারে কথা বলে ভালো লাগলো next time অন্য কিছু নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আহ শৈশব আহ যেটা The childhood জন্মের পর থেকে কৈশর বা বয়োসন্ধি কালের পূর্বের সময় টিকে বলা হয়ে শৈশব Theory of casuative development অনুসারে শৈশবকালের দুটি পর্ব রয়েছে একটি হলো task ক্রমশই পর্ব এবং অন্যটি হলো কর্মক্ষই পর্ব development আহ psychology অনুসারে শৈশবকাল হাঁটা শিক্ষার আহ শৈশবকাল হাঁটা শিক্ষার উম সময় খেলার সময় বিদ্যালয়ে যাওয়ার সময় এবং আহ বয়ঃসন্ধি কালের সময় ভাগ করা হয়েছে শৈশবকালের ধারণাটি সতেরো সো থেকে আঠেরোশো শতাব্দীতে উদ্ভব হয় বিশেষত দার্শনিক জন্য এর শিক্ষা বিষয়ে আহ মুক্তাবাদে এর আগে শৈশব কালকে বড়োদের অসম্পূর্ণ সংরক্ষণ হিসাবে দেখা হতো শৈশব বয়স পরিসীমা শৈশবকালে নির্দিষ্ট কোনো বয়স পরিসীমা নেই সাধারণত জন্মের পর থেকে শৈশবকাল শুরু হয় এবং সব বয়োসন্ধি কালে শেষ হয় বিশ্বের অনেক দেশে শৈশবকালের একটি বয়সীমা বেঁধে দেওয়া হয়েছে যা অধিক্রম করার পর তারা পূর্ণবয়স্ক হিসাবে বিবেচিত হয় এইসময় বয়সীমা ভিন্ন দেশভেদে পনেরো থেকে একুশ বছরের মধ্যে অধিকাংশ দেশে

শৈশব উত্তরণের বিভিন্ন পর্যায় শৈশবের গোড়ার দিক থেকে উম শিশুরা কথা বলতে এবং স্বাধীনভাবে হাঁটতে শুরু করে national association for education of young children এর মতে শৈশবের প্রাথমিক পর্যায় আট বছর পর্যন্ত এই পর্যায় এ শিশুরা দেখে পরীক্ষা নিরীক্ষা করে এবং অন্যদের সাথে আহ যোগাযোগ করে অন্যদের সাথে যোগাযোগ করে আহ এছাড়াও বিভিন্ন জিনিস শিখে থাকে বড়োরা পরামর্শ এবং আহ সাহায্য করে তাদের উন্নয়নে ভূমিকা রাখে এর ফলে বড়োদের এবং শিশুদের মধ্যে মায়ার বন্ধন গড়ে ওঠে এই পর্যায়ে শিশুরা সমাজ সমাজ থেকে বা সমাজের আশেপাশে থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে থাকে শৈশবের মধ্যবর্তী পর্যায় সাত থেকে এত বছর বয়সে শৈশবের মধ্যবর্তি পর্যায় শুরু হয় বয়ঃসন্ধি কালের পূর্বে পূর্ব মুহূর্ত শেষ হয় এই সময় শিশুরা বিদ্যালয়ে যাওয়া শুরু করে শুরু করে ফলে তারা মানসিক এবং সামাজিক ভাবে উন্নতি লাভ করে শিশুরা এই সময় নতুন নতুন বন্ধু তৈরী করে নতুন নতুন দক্ষতা অর্জন করে যার ফলে তারা আরো স্বাধীন এবং স্বতন্ত্র হয়ে গড়ে ওঠে পরবর্তী point হচ্ছে বয়ঃসন্ধি কাল বয়ঃসন্ধি কাল অর্থাৎ বয়ঃসন্ধি কাল শৈশব কাল থেকে আহ শৈশবকাল থেকে সম্পূর্ণ সম্পূর্ণ তবে বেশিরভাগ সমাজে কৈশোরকে শৈশবের একটি অংশ হিসাবে বিবেচনা করা আহ হয় কারণ তারা এখনো আহ অব্দাথ বয়স্ক

বরং সমাজের সৃষ্টি একথাটি ক্যানিং নামক তার বই আহ innovation of childhood তে উল্লেখ করেছেন ষোলোশো শতাব্দীর দিকে

তখন থেকে বড়োরা ছোটদের নিষ্পাপ ভাবতে শুরু করে এবং প্রয়োজন এ তাদের রক্ষা এবং সাহায্য করতে শুরু করে শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ইংরেজি দার্শনিক জন লক বিশেষ অবদান রাখে

লালনপালন করতে পারে পুঁজিবাদী সমাজের গোড়ার দিকে ডাচ republic এর কিছু দেশ এবং ইংল্যান্ড পরিবার নিয়ে একটি আহ ফারবা দেশের জন্ম দেয় এটি শিশুদের কিভাবে লালন পালন করতে হয় বা হবে তাকে কেন্দ্র করে গড়ে ওঠে শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি শুরু হয় চৈতন্য ও romantic যুগের সময় জ্যার জ্যার ত্রুশো তার বিখ্যাত বই এনবিল এমিলি or on education এ শিশুদের প্রতি কিভাবে ব্যবহার আচরণ করতে হবে তা প্রণয়ন করে জন লক আহ জন লক আহ ও সতেরোশো শতাব্দীর অন্যান্য চিন্তাবাদের মোতে রূশো বলেন শৈশব হচ্ছে সাবালককত্বের

হ্যাল জুয়া আহ জুসুয়া আহ রেনালডোস তাঁর বিশাল কর্ম চরিত্রের মধ্যে শিশুদের প্রতি আধুনিক দৃষ্টিভঙ্গি কিরূপ হবে তা তুলে ধরেন আর সতেরোশো অষ্টাশি সালে তার আঁকা the age of innocence চিত্র যা শিশুদের স্বাভাবিকতা ও সরলতা তুলে ধরে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শিশুগল্পের শুরুতে শিশুশ্রম ব্যাপক হাড়ে বেড়ে যায় এসময় গরিব পরিবারের শিশুদের কাজ করা ছিল বাধ্যতা মূলক এসময়ে বিশেষত শিশুদের খৈনি ও রাসায়নিক কারখানায় কাজ করতে হতো

বর্তমানে শিশুশ্রমের বিরুদ্ধে আইন তার সূত্রপাত আহ উনিশো শতাব্দীর দিকে উনিশো শতাব্দীর শেষার্ধে ইউরোপ জুড়ে শিশুদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হলে শিশুরা কর্মক্ষেত্র ছেড়ে স্কুলে যাওয়া শুরু করে উনিশো শতাব্দীতে শিশুদের জন্য বাণিজ্যিক ভাবে খেলনা বানানো শুরু হয় শিশুর অধিকার বড়োদের মতে শিশুদের ও এক আইন অধিকার আছে জাতিসংঘ শিশুদের জন্য প্রণয় করেছেন শিশু অধিকার সাধন বা convention on the right of the child এই সনদে আঠেরো বছরের নিচে সব মানুষ সন্তানকে শিশু বলা হবে যদি না শিশুর জন্য প্রযোজ্য আইন আইনের আওতায় আঠেরো বছরের আগেও শিশুকে সাবালক হিসাবে

বেঁচে থাকার অধিকার পিত মাতার সাথে বসবাসের অধিকার মত প্রকাশের অধিকার শিশুর চিন্তা বিবেক বেঁচে থাকার অধিকার ও ধর্মীয় স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখানো শিশুর সংঘবদ্ধ ও সমাবেশের অধিকার মর্যাদা ও সুনামের সুনামের অধিকার চিকিৎসার অধিকার সামাজিক নিরাপত্তার অধিকার শিক্ষালাভের অধিকার বিনোদনের অধিকারও রয়েছে শিশু অধিকার নিয়ে বলতে গেলে বিস্তারিত হয়েও বলা যায় যে শিশুর অধিকার মানব আহ মানব অধিকারের মানব অধিকারের একটি উপসেট বা নাবালকদের দেওয়া বিশেষ সুরক্ষা এবং যত্নে অধিকারের প্রতি বিশেষ মনোযোগ দেয় যুব অধিকারের সাথে বৃভ্রান্ত হবেননা উনিশো উনো নব্বৈ সালে শিশু অধিকার convention অর্থাৎ আরসি একটি শিশুকে আঠেরো বছরের কমবয়সী মানুষ হিসাবে সংগায়িত করে যদি না শিশুটির জন্য প্রযোজ্য আইনের অধীনে শিশুটি থাকে সংখ্যাগরিষ্ঠতা আগে অর্জন করা হয় শিশুদের অধিকারগুলির মধ্যে রয়েছে বাবা মা উভয়ের সাথে তাদের মেলামেশার অধিকার মানুষের পরিচয় এবং শারীরিক সুরক্ষা খাদ্য সার্বজনীন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা সাস্থ্য বেবস্থ সেবা এবং শিশুর বয়স ও বিকাশের জন্য উপযুক্ত ফৌজদারি আইন সমান সুরক্ষা শিশুর নাগরিক অধিকার এবং শিশুর জাতি লিঙ্গ পরিচয় জাতীয় উৎপত্তি ধর্ম অক্ষমতা রং জাতি আহ জাতি গতটা বা অন্যান্য বৈশিষ্টের ভিত্তিতে বৈষম্য থেকে মুক্তি শিশুদের অধিকারের ব্যাখ্যা থেকে শুরু হয় শিশুদের সায়ত্বশাসিত কর্মকান্ডে ক্ষমতা দেয়া থেকে শুরু করে শিশুদের শারীরিক মানসিক এবং মানসিক ভাবে নির্যাতন থেকে মুক্ত করা যদিও নির্যাতন কি তা বিতর্কের বিষয় অন্যান্য সংজ্ঞাগুলির মধ্যে রয়েছে যত্ন এবং লালন পালনের অধিকার আন্তর্জাতিক আইনে

আলাদা কোনো সংজ্ঞা নেই কিন্তু শিশুদের অধিকার আন্দোলনকে যুব অধিকার আন্দোলন থেকে আলাদা

বৃস্তিত ন্যায্যতা উম যেখানে সেখানে কয়েকটি মানবধিকার আইন আছে আহ উভ~ উভয়ই চুক্তি এবং আহ শিশু নির্দিষ্ট যা শিশুদের স্বতন্ত্র অবস্থা এবং বিশেষ প্রয়োজনীয়তা শিকার করে তাদের বিশেষ দুর্বলতা এবং ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে তাদের গুরুত্বের কারণে তারা সাধারণত বিশেষ শিক্ষার অধিকারী এবং বিপদে পরিস্থিতিতে সহায়তা এবং সুরক্ষার ক্ষেত্রে আগ্রো অধিকার পায় এটি বলে জে নি পোপার স্বসস্ত্র সংজ্ঞাতে শিশুনাগরিক দের বিষয়ে আন্তর্জাতিক আইন হিসাবে আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক হিসাবে শিশুদের স্বায়ত্ত শাসন বা বিশ্বের কোনো পরিচিতি আহ পরিচিত এক্তিয়ার এ তাদের নিজের জন্য সিধ্যান্ত নেয়ার অধিকার নেই তাদের প্রাপ্তবয়স্ক পরিচর্চাকারীদের পরিবর্তে যেমন পিতা মাতা সমাজকর্মী শিক্ষক যুবক কর্মী এবং অন্যদের পরিস্তিতির উপর নির্ভর করে সেই কতৃপক্ষের উপর ব্যাক্ত করা হয় কেও কেও বিশ্বাস করে যে এই অবস্থা শিশুদের তাদের নিজের জীবনের উপর অপর্যাপ্ত নিয়ন্ত্রণ দেয় এবং তাদের দুর্বল করে তোলে লুই আলথুরা আলথুসার এই আইনি যন্ত্রপাতির বর্ণনা দিতে এতদূর এগিয়ে গেছেন যেন এটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য দমনমূলক রাষ্ট্রযন্ত্র হিসাবে সরকারি নীতির মত্ত কাঠামো কিছু আহ মন্তব্যকারীদের দ্বারা প্রাপ্তবয়স্কদের নির্যাতন এবং শোষণে উপায়গুলি মুখোশ পড়ার জন্য রাখা হয়েছে যার ফলে শিশু আহ দরিদ্র শিক্ষার সুযোগে অভাব এবং শিশুশ্রম ইত্যাদি এই দৃষ্টিভঙ্গি তে শিয়াদের একটি সংখ্যালঘু গোষ্ঠী হিসাবে গণ্য করা উচিত যাদের অতি সমাজের আচরণ করার পদ্ধতি পুনর্বি আহ বিবেচনা করা প্রয়োজন গবেষকরা শিশুদের চিহ্নিত করেছেন সমাজে অংশগ্রহণকারী হিসাবে স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয় হিসাবে যাদের অধিকার এবং দায়িত্ব সব বয়সেই স্বীকৃত হওয়া প্রয়োজন শিশুদের অধিকারের ঐতিহাসিক সংজ্ঞা হিসাবে বললে বলা যায় স্যার উইলিয়ন ব্ল্যাক স্টোন সতেরোশো পঁয়ষট্টি থেকে

রক্ষনাবেক্ষন সুরক্ষা এবং শিক্ষা আধুনিক ভাষায় সন্তানের পিত মাতার কাছ থেকে

জেনেভা ঘোষণা পত্র উনিশশো আঠাশ গ্রহণ করে যা শিশুর স্বাভাবিক বিকাশের প্রয়োজনীয়তা ক্ষুদ্ধতা শিশুকে খাওনোর অধিকার অসুস্থ শিশুকে স্বাস্থ পাওয়ার অধিকার প্রদানের অধিকার প্রকাশ করে যত্ন যত্ন পিছিয়ে পড়া শিশুদের অধিকার ফিরে পাওয়ার অধিকার ইতি বাদেশ আশ্রয়ের অধিকার এবং শোষণ থেকে সুরক্ষার অধিকার জাতিসংঘের মানব অধিকারের সার্বজনীন ঘোষণা পত্র উনিশশো চুরাশি এবং পঁচিশো দুই এর মাতৃত্বে এবং শৈশবকে বিশেষ সুরক্ষা ও সহায়তা এবং সকল শিশুর সামাজিক সুরক্ষার অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের শিশু অধিকারে ঘোষণা পত্র উনিশশো ঊনষাট সালে গৃহীত হয় যা শিশুদের অধিকারে সার্বজনীনতা এবং অধিকারের মধ্যে বিষেশ সুরক্ষার অধিকার এবং বৈষম্য থেকে সুরক্ষার অধিকার সহ শিশুদের অধিকারের রাখার জন্য দশটি নীতিমালার ঘোষণা করে গত পঞ্চাশ বছরে শিশুদের অধিকার নির্ধারণে ঐকমত স্পষ্ট হয়ে গেছে ফুটেছে কিলাই ক্লিনটনের তৎকালীন একজন এর মতে উনিশশো তিহাত্তর সালের একটি প্রকাশনা বলেছে যে শিশুদের অধিকার একটি সংজ্ঞা প্রয়োজন শ্লোগান কিছু গবেষকদের মতে শিশুদের অধিকারের ধারণা এখনো ভালোভাবে সংজ্ঞায়িত হয়নি

গৃহীত সংজ্ঞা বা তত্ত্ব নেই শিশু অধিকার আইনকে এমন একটি বিন্দু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে আইনটি শিশুর জীবনের সাথে সেট করে এর মধ্যে রয়েছে কিশোর অপরাধ অপরাধ মূলক বিচার ব্যাবস্থার সাথে জড়িত শিশুদের জন্য যথাযথ পক্রিয়া উপযুক্ত প্রতিনিধিত্ব এবং কার্যকর পুনর্বাসন পরিষেবা রাষ্ট্রীয় পরিচর্যায় শিশুদের যত্ন

জাতি লিঙ্গ পরিচয় জাতীয় উৎপত্তি ধর্ম অক্ষমতা রং জাতির জগৎ আহ জাতিজগতত্ত্বা বা অন্যান্য বৈশিষ্ট নির্বিশেষে সকল শিশুদের জন্য শিখা নিশ্চিত করা এবং স্বাস্থসেবা এবং ওকালতি শ্রেণীবিভাগ থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক মানবধিকার আইনে শিশুদের দুই ধরণের মানবাধিকার রয়েছে

যেমন বিয়ের অধিকার তাদের বয়স না হওয়া পর্যন্ত সুস্থ থাকে দ্বিতীয়ত তাদের বিশেষ মানবাধিকার রয়েছে যা তাদের সংখ্যালঘু অবস্থায় তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় শৈশবে পরিচালিত সাধারণ অধিকার গুলির মধ্যে রয়েছে

সুরক্ষার অধিকার শিশুদের বিশেষ মানবাধিকারের মধ্যে রয়েছে অন্যান্য অধিকারের মধ্যে বেঁচে থাকার অধিকার একটি নামের অধিকার শিশুসংক্রান্ত বিষয় তার মতপ্রকাশের অধিকার চিন্তার স্বাধীনতা ওস্বাধীনতার অধিকার বিবেক এবং ধর্মের অধিকার স্বাস্থসেবার অধিকার অর্থনৈতিক অধিকার ইত্যাদি শিশুদের অধিক অসংখ উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে যার মধ্যে নাগরিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের বৃস্তিত বর্ণালী রয়েছে অধিকারের দুটি সাধারণ প্রকারের হয় যারা আইনের অধীনে শিশুদের স্বায়ত্তশাসিত ব্যক্তি হিসাবে সমর্থন করে এবং যারা তাদের নির্ভরতার কারণে শিশুদের উপর সংভূতিতো ক্ষতি থেকে সুরক্ষার জন্য সমাজের কাছে দাবি করে এগুলিকে সমতায়নের অধিকার এবং সুরক্ষার হিসাবে চিহ্নিত করা হয়েছে শিশুদের জন্য জাতিসংঘের শিক্ষাগত নির্দেশিকা গুলি শিশু অধিকারের সংক্রান্ত convention এ বর্ণিত অধিকার গুলিকে CPA এর হিসাবে শ্রেণীবদ্ধ করে বিধান সুরক্ষা এবং অংশগ্রহন এইগুলি উম রয়েছে সুতরাং শিশু অর্থাৎ অধিপক এবং শিশুদের প্রতি যেসমস্ত রকম আইন সবকিছুই লিপিবদ্ধ হয়েছে সুতরাং আমাদের উচিত যে

কি রে কেমন আছিস?

তোর বাড়িতে সবাই ভালো?

কালকেই তো তোর সাথে সবার দেখা হলো ভুলে গেলি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার সাথে তো কাকিমা কাকুর দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমিতো বাড়ি ছিলাম না বাড়ি এসে শুনছি তুই না কি কালকে আমাদের বাড়ি এসেছিলি? তাই? Hello

ও আসলে আমি তোর বাড়ি কালকে কয়েকটা movie নিতে গেছিলাম ও পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি আমি কাকিমা কাকুকে বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা আমার machine এ তো তুই ব্যবহার ই করিস এবার তুই তো জানিস ই হ্যাঁ হ্যাঁ আমিও পেয়ে গেছি আচ্ছা আচ্ছা আহ শোন না

আমি একটা খুব বড়ো সমস্যায় পড়েছি

আসলে আমার না আগের যে এই ইয়ে টা ছিল mobile টা ছিল

ওটা না একদম খারাপ হয়ে গেছে

ওটা আর ব্যাবহারের উপযোগী নেই উম তো তুই আমাকে একটুখানি বলবি কি phone নেওয়া যায় আমিতো শুনলাম তুই phone টা বিক্রয় করে দিয়েছিস কালকে কাকু বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিতো এখন বাবার phone ব্যবহার করি ও আমি তোকে বলবো তুই পোকো একদম ই নিস না খুবই খারাপ রে

আচ্ছা কিরকম সমস্যা?